এই পিকচার -টা দেখে যেটা বুঝতে পারছি একটা খোলামেলা মাঠ আ-আ জে.সি.বি গাড়ি যে গুলো মাটি তোলে তো সে মাটি তুলছে আর দুজন দাঁড়িয়ে রয়েছে।

ফুলদানিতে ফুল সাজানো হয় না এগুলোতো মানে এমনি নরমাল গাছের ফুল না প্রাকৃতিক ও ফুল না এগুলো হচ্ছে প্লাষ্টিক কাগজের ফুল টাইপ এর প্লাস্টিক এর যে ফুলগুলো হয় বিভিন্ন কালার এর বিভিন্ন ডিসাইন এর থাক থাক করা এবং অনেক ফুল প্যাকেট করা ।